একটা ইন্ডিয়ান অয়েল এর একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে যেখানে ভেতরে উমআআহহ--

এটা পুকুর টাইপের দেখা যাচ্ছে যেখানে যার ধারে তে অনেক গাছ আছে বড় বড় তাল গাছও দেখা যাচ্ছে।

সাজানো আছে উমম কতগুলো ছেলে দেখা যাচ্ছে একজন চেয়ার টেবিল -এ বসে আছে পকেট -এ ফোন আছে।

একটা উম উম পেছনে অনেক বাড়ি আছে একটা ঢালাই হচ্ছে অনেক লোক দেখা যাচ্ছে মাথায় করে উম উম নিয়ে যা --

উম্মম হুম আর পাশে-এ এ.টি.এম. -ও রয়েছে।

উম উম এস .বি .আই. ব্যাঙ্ক এ. টি .এম. দেখা যাচ্ছে দূরে একটা এস. বি .আই. ব্যাঙ্ক আছে।

একটা রাস্তা আ রয়েছে। সেখানে পেছনে একটা মসজিদ টাইপের দেখা যাচ্ছে । ওই সামনে কিছু গাড়ি দাঁড় --

হাঁ কম্পিউটার ও আছে একটা সাইড -এ টেবিল -এর ওপরে।

বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। উম-ম যিনি বসে আছে। পায়ের ওপর হাত দিয়ে। উম-ম পেছনে একটা বাড়ি দেখা যাচ্ছে।

একটা ম ম মসজিদ টাইপের রয়েছে। যেখানে উম-ম সামনে অনেক মোমবাতি জ্বলছে।

একটা দোকান দেখা যাচ্ছে শাড়ির দোকান আছে ভূতড়া এমপোরিয়াম বলে বাইরে অনেক শাড়ি টাঙানো রয়েছেসাইকেল দেখা যা --

লাগানো আছে। অনেক মানুষ দেখা যাচ্ছে। রথটা অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে।

একটা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার ধারে একটা ম ম ম ফ্ল্যাট তৈরি হচ্ছে। উম -ম সামনে একটা বাইক ।

কিছু বসেছে বাচ্চারা খেলা করছে। অনেক মানুষ ঘিরয়া বসেছে দোকান বসেছে। মাঠে অনেক ঘাস রয়েছে।

একটা বড় অডিটোরিয়াম দেখা যাচ্ছে উম-ম-ম-ম সেখানে অনেক চেয়ার রয়েছে চেয়ারগুলো সাদা।